আমি-ই এই চিত্রটিতে দেখতে পাচ্ছি-ই সম্ভবত একটি বিশাল বড়ো মন্দির সেই মন্দিরের ওপরে অ্যা দেখার জন্য একটি জায়গা আছে তার সামনের দিকে একটি জলের ফরোয়া করে গোল করে ঘোরানো আছে ।